প্রথম c প্রোগ্রামের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
একটি সহজ c program কিভাবে লেখে
কিভাবে compile করে
কিভাবে এক্সিকিউট করে আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও ব্যাখ্যা করব
এই tutorial record করতে আমি
ubuntu operating system সংস্করণ 1110 এবং ubuntu gcc compiler সংস্করণ 461 ব্যবহার করছি
এই tutorial অনুশীলন করতে
আপনাকে উবুন্টু অপারেটিং সিস্টেম এবং এডিটরের সাথে পরিচিত হতে হবে
কিছু এডিটর হল vim এবং gedit
আমি এই টিউটোরিয়ালে gedit ব্যবহার করব
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট
একটি c প্রোগ্রাম কিভাবে লেখে তা একটি উদাহরণের মাধ্যমে বলি
আপনার keyboard ctrl alt এবং t একসাথে টিপে terminal window খুলুন
এখন text editor খুলুন সুতরাং prompt লিখুন
gedit space talk dot c space &
প্রম্পট মুক্ত করতে আমরা ampersand & ব্যবহার করি
লক্ষ্য করুন যে সকল c ফাইলের এক্সটেনশন ডট c হবে
এখন enter টিপুন
টেক্সট এডিটর খুলে গেছে
একটি প্রোগ্রাম লেখা শুরু করা যাক
এখন লিখুন double slash // space
my first c program
এখানে double slash line comment করতে ব্যবহৃত হয়েছে
comments program প্রবাহ বুঝতে ব্যবহৃত হয়েছে
এটি নথিপত্রের জন্য দরকারী
এটি আমাদের program সম্পর্কে তথ্য দেয়
double স্ল্যাশকে single line comment বলা হয়
এখন enter টিপুন
এখন লিখুন hash #include space opening bracket closing bracket
প্রথমে বন্ধনী সমাপ্ত করে তারপর এর ভিতরে লেখা শুরু করা সর্বদা একটি ভাল অনুশীলন
এখন বন্ধনীর ভিতরে লিখুন stdio dot h
stdio h একটি header file
স্ট্যান্ডার্ড ইনপুট / আউটপুট ফাংশন ব্যবহার করার সময় প্রোগ্রামে এই হেডার ফাইলটি থাকা আবশ্যক এখন enter টিপুন
এখন লিখুন int space main opening bracket closing bracket
main একটি বিশেষ ফাংশন
এটি সূচিত করে যে program সঞ্চালন এই line থেকে শুরু হয়
opening bracket এবং closing bracket parenthesis বলা হয়
main দ্বারা অনুসৃত parenthesis ব্যবহারকারীদের বলে যে main হল একটি ফাংশন
এখানে int main function কোনো arguments নেয় no
এটি integer মান ফেরত দেয়
আমরা অন্য tutorial data types সম্পর্কে শিখব
এখন main ফাংশন সম্পর্কে অধিক জানতে স্লাইডে যাওয়া যাক পরবর্তী স্লাইডে যাই
প্রতিটি প্রোগ্রামের একটি মেন ফাংশন থাকা আবশ্যক
সেখানে একাধিক মেন ফাংশন থাকা উচিত নয়
অন্যথায় compiler program প্রারম্ভ সনাক্ত করতে পারে না
পেরেনথীসীসের খালি পেয়ার সূচিত করে the main কোনো arguments নেই
আসন্ন tutorials arguments ধারণা সম্পর্কে আলোচনা করা হবে
এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসা যাক enter টিপুন
ওপেন curly bracket লিখুন {
opening curly bracket main ফাংশনের প্রারম্ভ চিহ্নিত করে
তারপর closing curly bracket লিখুন }
closing curly bracket main ফাংশনের সমাপ্তি সূচিত করে
এখন বন্ধনীর ভিতরে enter দুইবার টিপুন কার্সার এক লাইন উপরে নিয়ে যান
ইন্ডেনটেশন code পড়তে সহজ করে
এটি দ্রুত এরর সনাক্ত করতেও সাহায্য করে
তাই এখানে তিনটি স্পেস দেই
এবং type printf opening bracket closing bracket
printf terminal output printf করার একটি standard c ফাংশন
এখানে বন্ধনীর ভিতরে ডবল উদ্ধৃতির মধ্যে
printf স্টেটমেন্টে ডবল উদ্ধৃতির মধ্যে যাকিছু টার্মিনালে প্রিন্ট করা হবে
এখন লিখুন talk to a teacher backslash n
ব্যাকস্ল্যাশ n \n নতুন লাইন সূচিত করে
ফলস্বরূপ printf ফাংশন সঞ্চালনের পর কার্সার নতুন লাইন চলে আসে
প্রতিটি c স্টেটমেন্ট সেমিকোলন ; দিয়ে শেষ হওয়া আবশ্যক
অতএব এটি এই লাইনের শেষে লিখুন
semicolon acts statement terminator হিসাবে কাজ করে
এখন enter টিপুন এখানে তিনটি স্পেস দিন
এবং লিখুন return স্পেস 0 এবং একটি সেমিকোলন ;
এই statement পূর্ণসংখ্যা শূন্য ফেরত দেয়
এই ফাংশনের জন্য একটি পূর্ণসংখ্যা ফেরত পাওয়া উচিত কারণ ফাংশনের ধরন has int
return statement executable স্টেটমেন্টের সমাপ্তি চিনহিত করে
আমরা অন্য টিউটোরিয়ালে রিটার্ন ভ্যালু সম্পর্কে আরও শিখব
এখন file সংরক্ষণ করতে save বোতামে টিপুন
প্রায়ই files সংরক্ষণ করা একটি ভাল অভ্যাস
এটি আকস্মিক power কমতি থেকে আপনাকে রক্ষা করবে
অ্যাপ্লিকেশন crash হলেও এটি সহায়ক হবে
এখন program compile করা যাক terminal ফিরে যান
এখন লিখুন gcc space talk c space hyphen o space myoutput
gcc হল compiler
talk c হল আমাদের ফাইলের নাম
o myoutput বলে যে executable myoutput file যাওয়া উচিত
এখন enter টিপুন
আমরা দেখি যে program compiled we গেছে
lslrt লিখে আমরা দেখতে পারি যে myoutput তৈরি করা অন্তিম file
program execute করতে লিখুন dot slash /myoutput enter টিপুন
এখানে output talk to a teacher হিসাবে প্রদর্শিত হয়েছে
যেমনকি আমি আগে বলেছি return হল এক্সিকিউট করা অন্তিম ফাইল
সুতরাং return স্টেটমেন্টের পর আর কিছু এক্সিকিউট করা হবে না চলুন এটি চেষ্টা করি
আমাদের program ফিরে আসি
রিটার্ন স্টেটমেন্টের পর আরেকটি printf স্টেটমেন্ট যোগ করা যাক এখানে স্পেস দিন এবং লিখুন printf welcome \n শেষে সেমিকোলন লিখুন
এখন save এ টিপুন
compile এবং execute করি terminal ফিরে আসি
আপনি up arrow কী ব্যবহার করে পূর্বে উল্লিখিত commands অনুস্মরণ করতে পারেন
যা আমি এখন করেছি
আমরা দেখতে পারি যে দ্বিতীয় statement welcome এক্সিকিউট করা হইনি
এখন আমাদের program ফিরে আসি
রিটার্ন স্টেটমেন্টের উপর welcome স্টেটমেন্ট লেখা যাক
save এ টিপুন
compile এবং execute করি
আমরা দেখতে পারি যে দ্বিতীয় printf statement welcome ও এক্সিকিউট করা হয়েছে
এখন সাধারণ এররগুলি দেখি যা আমরা পেতে পারি আমাদের program ফিরে যাই
ধরুন আমি এখানে stdio h এ dot লিখতে ভুলে গেছি save এ টিপুন
compile এবং execute করি
আমরা দেখি যে আমাদের talk c file দ্বিতীয় line একটি fatal error আছে
compiler stdioh নামের সাথে header file খুঁজতে পারে no সুতরাং the error দেয় the no such file or directory
এবং compilation terminated
এখন error স্থির করি program ফিরে আসি আবার dot লিখি save a টিপি
compile এবং execute করি হ্যা এটি কাজ করছে
আমি আপনাকে আরেকটি সাধারণ error দেখাবো
এখন program ফিরে যাই
এখন ধরুন এখানে আমি লাইনের শেষে সেমিকোলন লিখতে ভুলে গেছি
save এ টিপুন compile এবং execute করি
আমরা দেখি যে talk c file ষষ্ঠ line একটি error আছে যা হল expected semicolon before printf
আমাদের প্রোগ্রামে ফিরে আসি যেমনকি আমি আগে বলেছি সেমিকোলন স্টেটমেন্ট টার্মিনেটর হিসাবে কাজ করে
সুতরাং এটি পঞ্চম লাইনের শেষে এবং ষষ্ঠ লাইনের শুরুতে এটি খুঁজবে
এটি হল ষষ্ঠ লাইন
এটি শেষ স্থান যেখানে আপনি সেমিকোলন লাগাতে পারেন
কম্পাইলার ষষ্ঠ লাইনেও এরর বার্তা দিচ্ছে তা অনুস্মরণ করুন
এখন চেষ্টা করি কি হয় যদি আমরা এখানে সেমিকোলন রাখি
save এ টিপুন
compile এবং execute করি হ্যা এটি কাজ করছে
এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসি এখানে এই লাইনের শেষে সেমিকোলন লিখি
লাইনের শেষে সেমিকোলন লেখা একটি প্রচলিত অভ্যাস এখন save এ টিপুন
compile এবং execute করি হ্যা এটি কাজ করছে
এখন আমরা আমাদের slides ফিরে যাই
নির্দেশিত কাজ হিসাবে
welcome to the world of c প্রিন্ট করতে একটি প্রোগ্রাম লিখুন
\n printf স্টেটমেন্টে অন্তর্ভুক্ত না হলে কি হয় দেখুন
আমরা we tutorial শেষে চলে এসেছি
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
যারা online পরীক্ষা pass করে তাদের প্রশংসাপত্র দেওয়া হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact at spokentutorial org তে ইমেল করুন